একমাছ বিক্রেতা অনেক রকম মাছ নিয়ে--

এ ধরনের বাস হয় এই গ্রীন লাইনের ভলভো বাস গুলি লং জার্নির জন্য।

স্টুডেন্ট রা বিভিন্ন হস্তশিল্পে নিজেদের নিমজ্জিত করেছে।

এই ছবিটিতেএকটি মুদিখানার দোকান বোঝানো হচ্ছে মুদিখানার দোকানটি।

বয়ে যাচ্ছে তার নিজের গতিবেগে।

একটি মহিলা আইসেছে যে হলুদ শাড়ি পড়ে।

এটি একটা ডিপার্টমেন্টাল সপ ।

সব অনেকে এখানে মাথায় নীল লাল সবুজ পাগড়ী পরে রয়েছে।